এবং দূরে দেখা যাচ্ছে একটা আআআ ফ্লাই ব্রিজ আছে।

এটা দেখে মনে হচ্ছে কোন পোড় বাড়ি টাইপ -এর মতো কিছু আহ এবং পাশে যে ঘাস গুলো আছে তার মাঝখান দিয়ে একটা রাস্তা গিয়েছে। আশেপাশে অনেক বাড়ি ঘরদোর আছে।

একটি রাস্তা যার মধ্যে অনেক গাড়ি যাতায়াত করছে। আ- দেখতে পাচ্ছি একটা অটো আসছে এবং সামনে অনেকগুলো বিল্ডিং আছে।

এটি একটি টোটো যেখানে দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে। এই টোটোতে এহ- পাঁচজন করে নেওয়া যায়। সামনে একজন পিছনে চারজন। টোটো খুব ভালো একটা আ- গাড়ি যেখানে সবাই যাত্রীরা যেতে পারে।

রজনীগন্ধার মালা আছে এমনি রজনীগন্ধা আছে এবং অনেকজন আছে যেখানে কেনার জন্য--

কোন অফিস -এর মধ্যে কিছু মেশিন পত্র আছে যে মেশিন পত্র গুলো পুরো--

অনেক লোকজন ভিড় করেছে তাকে দেখার জন্য এবং রোড শো করে করে নিয়ে যাওয়া হচ্ছে তাকে।

এখানে কিছু একটা ইভেন্ট হচ্ছে-এ এবং খুব সুন্দর একটা ফোয়ারা চলছে--

যেখানে পুরোটা বিল্ডিং লাইটিংস দিয়ে সাজানো হয়েছে অনেক কালারিং লাইট দিয়ে সাজানো হয়েছে। বাচ্চারা খেলছে যে যার--